তুমি back office বলো বা others অন্য কোনো banking sector এ job এর জন্য কিন্তু তুমি eligible, কিন্তু যেগুলো main sector আছে তোর account বা যেখানে আহ main cashier এর ইয়েটা থাকে বা others others যে সমস্ত উম ব্যাপারগুলো থাকে bank এর সেগুলো তে মানে mainly তোর account এ accountancy নিয়ে যারা পড়ে বা commerce দের তাদের একটা মানে আলাদা ব্যাপার হয়ে থাকে। একদম একদম কিন্তু তাও আমরা এটা আহ অনেকটা বুঝি যে আমরা এ মুহূর্তে কোন আহ category থাকলে কোনটার জন্য apply করতে পারি যে যেমন science এর জন্য কিছু category থাকে science candidate ই apply করতে পারে, but এখন যেটা হয়েছে recent, এই দু'হাজার বাইশ থেকে যে exam দিয়ে যারা pass করেছে তাদের কাছে কিন্তু marks এর দেখবি percentage seventy percent, seventy five, ninety, ninety two এরকম pars~ আছে, percentage আছে but কিন্তু তাদের কাছে দেখবি অভিজ্ঞতা কিছু নেই,

তো যার জন্য marks টা অনেকটাই ওদের করছে, যো তাই জন্য ওরা পুরোটাই decline করে দিয়েছে যে এই মুহুর্তে ওরা সরকারি চাকরির জন্য eligible হবে না যতই marks থাক না কেনো, যদি হ্যাঁ এমন কোনো post এ apply করে যেখানে written দিতে হবে বা interview দিয়ে crack করতে হবে,

কিন্তু তুই আমাকে বল এটা ওদের মানে একটা আহ তা ওদের job life বল বা অন্য কোনো নিজেদের improvement করার life এ কত বড়ো একটা আহ সমস্যা তৈরি করছে তুই আমায় বল?

COVID ব্যাপারটা এমন ভাবে হয়ে গেল যেখানে মানে বাধ্য বন্দ করতে, হ্যাঁ কিন্তু আহ তুমি এখানে তো direct বলে দিতে পারো না যে আহ তাদেরকে কোনো form fill up এর জন্য কারণ ধরো ওদের তো ব্যপারটা না, এবার হ্যাঁ এটা বলতে পারিস যে knowledge ব্যাপারটা সত্যিই নেই যেটা কোনো একটা কাজের ক্ষেত্রে দরকার হয়ে থাকে, সত্যিই মানে আমি আমারই প্রতিবেশী একজন আছে যে এই season গুলোতেই

আহ HS দিয়েছে। মানে সেরকম কোনো knowledge তো নেই, কিন্তু ওর ওই marks দেখে ও মানে, মানে সবাই বলবে হ্যাঁ খুব ভালো result হয়েছে, কিন্তু তুই যদি practically দেখ ওকে কিছু করতে বলিস না, ও সেরকম কিছু করতে পারে না জানিস তো? ওখানে আমি বুঝলাম যে হ্যাঁ COVID টা মানে যেমন ছেলেদের মেয়েদেরকে number টা বাড়িয়েছে সেরকম ওদের যে knowledge সে জিনিসটা খুবই কমিয়ে দিয়েছে।

Arbi Arbi

আমার বাসা ঢাকা তে. আপনার? আমার বাসা নাটোরে. ঢাকা তে কি এখন job করতেছেন? জি ভাই job এর যে পরিস্থিতি কি আর বলবো. আমাদের এখানে তো মনে করেন শিক্ষার হার ভালো হলো এখানে সেই পরিমাণ টা চাকরির ব্যবস্থা নাই নাটোরে. বাংলাদেশে তেমন আর চাকরির অবস্থায় নাই.

গেলেই অনেক টাকা পয়সার দরকার আছে একটা হমম সরকারি চাকরিতে তো তা এখন মনে করে যে খুব সাধারণ প্রদান করেই. এগুলাই করতেছে. job, job করি একটা ভাই, ছোটখাটো, দশ বারো হাজার টাকা বেতন. এতে ভাই সংসার চলে বলেন. ঢাকাতে তো আপনার দশ বারো হাজার টাকার চাকরীতে বাছা হয় না. current এর bill এগুলো দিয়ে তো অনেক জুলুম হয়ে যায় আপনাদের জন্য.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

ঢাকাতে মনে করেন আমিও তো এখানে কোনো তেমন চাকরি পাই না. যে চাকরি পাই সাত হাজার টাকা বেতন. এটা দুহাজার বেতন সেভাবে এখনও চলে না. বেকারত্বের হার বেড়ে যাচ্ছে. সেজন্য আপনাকে

আগে আপনি কি করতেন? আগে পড়াশোনা শেষ করার পর কিছুদিন আমার দিদির পড়াতাম তারপরে নাটোরে একটা ছোটখাটো একটা ইয়েতে job করতেছিলাম. তো এখানকার আসলে বেতন তেমন ভালো না তাই আর আমারও আসলে সমস্যা ছিল আমি বলতে চাই না আমি তো ঢাকায়~ আপনি যখন বললেন যে ঢাকায় চাকরির সমস্যা তো একটু tension এ পরে গেলাম. জি ভাই বাংলাদেশে এরকম এখন পরিস্থিতি ভাই কোথাও কোন ইয়ে নেই আর আপনি তো মনে হয় জানেনই আমাদের নাটোরে তেমন মানে প্রতিষ্ঠান নাই আসলে আমরা যেখানে গিয়ে চাকরি করবো এখানে কিছু field এর চাকরি ছাড়া তেমন মানে সরকারি School টিস্কুল তরফে তেমন কোনো চাকরি নেই. কিন্তু আপনার আবার মোটামুটি একটা সুবিধা পান কারণ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে বড় বড় সেখানে তো অনেক লোক কাজ করতে পারে. আমি পাই যে আপনার একটা Garments এ চাকরি করতাম দশ বারো হাজার টাকা পাই. সেখান থেকে monthly আপনার মনে করেন যে কি বলব ওই টাকা দিয়া স~ possible না আমাদের. কি করবো আর একটা চাকরির খোঁজ করতেছি. honours পাশ করে বসে থাকলাম. পুলিশের চাকরিতে apply করলাম, Response পাইলাম না. মানে কি বলবো ভাই এখন টাকা ছাড়া আর কিছুই হয় না, টাকাই সব কিছু হয়. কেমনে কি করবো বলেন? এখন যেহেতু ভাই আপনার চাকরিতে তেমনই বেতন বাহঃ সুবিধা আপনি পাচ্ছেন না. আপনি চাকরি ছাড়ার আগে অ্যাঁ আপনার উচিত হয়তো অন্য কোন একটা ভালো একটা opportunities বাহঃ একটা ভালো চাকরি আগে খুঁজে নেওয়া. বাহঃ আপনি যদি এই চাকরিটাই শুনছিলেন. আপনি আপনার কাজের পাশাপাশি যে free time টা আছে এটা অন্য কিছু করতে পারেন যেমন আমি online এ বিভিন্ন চাকরি সুবিধা হয়েছে. আপনার বাসায় বসে থেকে সময়টা নষ্ট না করে বিভিন্ন online website বা বিভিন্ন জায়গায় কাজ করে অবসর সময় এ মোটামুটি একটা income করতে পারবেন. কিন্তু কিছুদিন আগে ভাই আমি একটা চাকরির offer পাইছিলাম. যাই হোক মাস প্রতি বাইশ হাজার টাকা বেতন driver এর চাকরি. তো ভাই আমার একটু ইয়ে এ হলো যে আমি honours pass করলাম একটা সরকারি চাকরি করার ইচ্ছা ছিল. সেই জায়গা থেকে আমি একটা garments এ চাকরি করলাম, দশ বারো হাজার টাকা পাবো, এখন কেমনে মানুষের ড্রাইভারি করবো বলেন. এটা দিয়েও মানে কিভাবে বলবো সংসার চালানো যায় না. অনেক অনেক বড় একটা আপনার depend করে মানে আমাদের দশ বারো হাজার উপর depend করে কোন ইয়ে কাজই হয় না ভাই. আর কি বলবো?

loan নি bank থেকে নিয়ে যাই হোক আস্তে আস্তে যাচ্ছে. তোমার পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ. কি বলবো বলুন. বলেন ভাই কিন্তু আপনাদের নাটোরের ঐদিকে তো sugar mill তারপরে এই যে আরো অনেক কি কিছু আছে তো Institution আছে আপনার ওদিকে জিতে পারেন তো,

প্রাণ Company আছে প্রাণ Company. আসলে নাটোরে প্রাণ Company sugar mill এগুলো আছে ঠিকই কিন্তু আসলে এখানে আমাদের লোকসংখ্যা মানে যে পরিমান লোক নেয়, সেই কারণে মনে করেন আসলে হয় না, মনে করেন গোটা কোম্পানিতে দুই আড়াইশো জন খালি চাকরি পায় কিন্তু আমাদের নাটোরের যুবকের সংখ্যা তো অনেক. প্রায় চার পাঁচ হাজারেরও উপরে তো সবাই তো আসলে সব কাজ করতে পারে না. আর যদিও কোন কাজকে ছোট করে দেখা উচিত না. তবুও মনে করেন এই নাটোরে থেকে প্রাণ company তে যারা চাকরি করে এদের তেমন খুব একটা বেতন আসে না. overtime করেও দেখা যাচ্ছে মানে ওদের হাত খরচটা চলে, কিন্তু সংসার চালানো বুঝলাম ভাই. তখন আপনি কি চিন্তা ভাবনা করতেছেন ঢাকাতে আসবেন নাকি? যে আমার আসলে চাকরি বাকরি তেমন হচ্ছে ভালো হলে ভালো হতো. কিন্তু আমি ঢাকায় গিয়ে আপাতত কিছু Friend circle মিলে ছোটোখাটো একটা প্রতিষ্ঠানের বা কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছি. ভাই আপনি একটা কাজ করতে পারেন. কাজ হলো ভাই আপনি ঢাকাতে আসার পরে যে অ্যাঁ দশ বারো হাজার টাকা যে বেতন সেটার Garments কথাটা বললাম এখানে একটু ঢুকে দেখতে পারেন আপনার যদি হয়. যেহেতু আপনার নাটোরের বেতন সাত হাজার বলছিলেন. এখন এদিকে যদি আপনার আরো চার পাঁচ হাজার টাকা বেশি হয় তো আপনারই উপকার হতো. এখন ভাই মনে করেন আমার তো ছোট থেকেই আরেকটা স্বপ্ন ছিল Train চাপানোর মানে ট্রেনে চাকরি করার, কিন্তু Railway তে তো আসলে চাকরিতে অ্যাপ্লাই করছিলাম কিন্তু রেলের তো চাকরি সেভাবে আমার হলো না কিন্তু ভাই আপনার Train চাকরি যে করা Train এ চাকরি করে ভাই আপনার পোষাবে না. কি কারণ ট্রেনে দেখেন আপনার আ ড্রাইভারি তারপরে আপনার যে waiter boy তারপরে যে আপনার যে খাবার টাবার বিভিন্ন food

বুঝছেন. Train এর ইয়ে দের মোটামুটি একটা amount বেতন আছে আমার জানা মতে. আমাদের একটা বড়ভাই ফয়সল দাদা সে মনে করেন Train চালাত ওখানে Train এর কাজ করতো ও তো মোটামুটি একটা ভালো বেতন আসত. দিনকাল ভালোই যাচ্ছিল. কিন্তু এখন তো আসলে যে পরিস্থিতি আর যায় না. এখানে ভাই এই যে আমার একটা মামা পুলিশে চাকরি করতো, আপনারা এই উম প্রায় আপনার বিশ বাইশ অনেক বছরই হচ্ছে. আমার মামা join করে আপনার উনিশ্সো চুরানব্বই সালে চুরানব্বই সালে করার পরে surgent এর ইয়ে হয়েছিল. যাই হোক ওখানেও আপনার মনে করেন যে আগে দুর্নীতি ছিল বাংলাদেশে ঘুষ আদান প্রদান হিসেবেই টাকাটা ইয়ে করে মামার চাকরি এরকম ইয়ে হইসিলো. তো যাই হোক ভাই আপনার এখন আপাতত মামা এখন TI আল্লার রহমতে ভালো আছে. এখন কিন্তু ভাই আমাদের খুব প্রয়োজন সবারই একটা সরকারি চাকরি করা কারণ ভাই দেখেন আমাদের আবার সরকারি চাকরিতে আপনার সুবিধা আসে. মাঝপথে আপনি retire করার পরে আপনি pension পাচ্ছেন তার পরে আরো ইয়ে পাচ্ছেন. এদিকে অনেক সুবিধা আছে. কিন্তু আমাদের যুগে ভাই এখন মনে করেন সরকারি চাকরি নিতে গেলে টাকার প্রয়োজন. এই প্রয়োজন আমাকে কিছু দে আমি খাই. এ ভাবে ভাই কত কি বলে অনেকেই কিন্তু চাকরি বাংলাদেশে চাকরির ব্যবস্থাটা আরো বেশি উন্নত করলে ভালো হতো. এখন দেখা যাক কি হয় বাংলাদেশ যেই পথে যাচ্ছে এদিকে আপনাদের চালের দাম আটার দাম, তেলের দাম যে হারে বাড়~ বাড়তেছে আর আমাদের বেতন বাড়তেছে না. এভাবে কেমনে চলা যায় ভাই বলেন. হ্যাঁ আসলে চাকরির যে pressure আমাদের এলাকাতেও নাটোরে মনে করেন পল্লব নামের একজন ছিল, তো উনি তো একটা সরকারি school এ চাকরি করতো. এতে এত চাপ মনে করেন আপনি মোট চাকরি মানে চাপে অস্তিহারের দিকে তাকানো যায় না এত খারাপ অবস্থা হয়ে গেছে, সংসার চালাতে পারে না এখন আর. জি ভাই. এরকম কি আর বলবো?

recently কয়েকদিন আগে ভাই আমাদের এই যে কিছু দিন আগে clock constable যে পরীক্ষাটা হলো এই জঙ্গলে এই constable এর program এ মনে করেন যে এখানে তারপরে শত শত পুলিশ জন আপনার শত শত মানুষজন গেছিলো. তাই আমার ছেলে constable হবে মানে পুলিশে চাকরি পাবে সরকারি চাকরি আমরা করব তো মনে করেন টাকার কাছে সব বাপ মায়ের স্বপ্ন হারাইয়া যাই ভাই. এখন বাবা মা~ বাবা মা রো অবস্থা অনেক খারাপ. কেমনে কি করবো? এইভাবে চাকরি, এই চাকরিতে আমাদের মনে করেন হয় না. সংসার চালানো খুব কঠোর হয়ে যায় ভাই. তো আসলে সেটাই হয়. এখন চাকরির যে পরিস্থিতি.চারিদিকে মনে করে খালি বেকারত্ব. আমাদের পার্শ্ববর্তী নাটোরে বুঝছেন এখানে খুবই

তখন দেখি আমি আর কবিরের নাতি মিলে ঢাকায় আসার একটা চিন্তাভাবনা দিচ্ছি.

একদিক থেকে চেষ্টা করতে পারেন যে কবিরের নাতির সাথে করে আপনারা আসতে পারেন. কিন্তু ওই যে ওখানে আমাদের আমাদেরও একটা পরিচিত বড় ভাই সে মিলন. মিলনের কাছ থেকে আপনি কথা বলে ইয়ে করতে পারেন. মিলন অ্যাঁ মিলনের ছেলে আছে আলো, আলো নাম, আলো আলো ইসলাম. ওই অনেক ভালো ওই এখন আপাতত আপনার সরকারি চাকরি করতেছে. ভালোই আছে. তারপরে শিখার মেয়ে ছিল আলিফনাথ, শিখার মেয়ে. ও এখন আল্লার ওয়াস্তে ভালো আছে.

এদিকে আপনারা মনে করেন এই ঢাকাতে যে চাকরি করতেছি আপাতত. এই চাকরিতে আমাদের হচ্ছেও না. তারপরে সারাদিন মনে করেন যে বাসায় চিল্লাচিল্লি এত টাকা loan করো তুমি এই সেই আর কি ভেবে দেব? আমি কি খাবো? বাবা মাকে কি খাওয়াবো? এইভাবে হয় দেখেন. জিনিস, জিনিস, জিনিস দিয়ে, যেভাবে দাম বাড়ছে ভাই বাংলাদেশে সবকিছুর. এগুলো~ এগুলো পৌঁছাতে হলে ভাই আমাদের তো টাকার প্রয়োজন. কিন্তু আমাদের আমাদের~ আমাদের শোনেন ভাই বলি, আমাদের এখানে মনে করেন যে মাসে প্রায় দশ হাজার টাকা বা~ বাজার ই লাগে আট দশ হাজার টাকার মতো এখন side gate থেকে overnight করে টরে আমি প্রায় পনেরো হাজার টাকার মতো পাই.

আমাদের আট দশ হাজার টাকা প্রায় বাজার এই লাগে. এখন মনে করেন বাবা মোর অসুস্থ ওষুধ কেনার টাকা. তারপরে আমার মনে করে এনেছে বাবা কয়েকদিন আগে stroke করছে. বাবার অবস্থা অনেক খারাপ আম্মু~ আম্মু ডায়াবেটিক, সাম্যর একটু চোখের সমস্যা. আমার কয়েকদিন আগে অপারেশন হলো, কত লোন জোর করে ইয়ে করা হয়েছে ভাই. তো আমাদের কিন্তু ইয়ে ছিল ভাই যে একটা সরকারি চাকরি করবো যাই হোক একটু ব~ যাই হোক বাবা মাকে একটু ভালো মন্দ ইয়ে করবো, ভালো ব্যবহার করবো, তাদের খরচ পাতি চালাবো, কিন্তু এখন সরকারি চাকরির যে ইয়ে হচ্ছে ভাই কি আর বলবো? আসলে ভাই এগুলো নিয়ে আর কি বলবো বলার মতো কোনো মুখের ভাষা নেই. তবে বাঙালিকে জনসংখ্যায় দিন দিন যেভাবে বৃদ্ধি পাবে সেই তুলনায় আগামী প্রজন্মের ওরা খুব সংকট এ পরে যাবে চাকরির আমাদের সবার উচিত বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা. এবং আমরা যদি বেকার থাকি আমাদের ছেলেমেয়েরাও কিন্তু ঠিকভাবে লেখা পড়া করতে পারবে না. তখন যে অধিকাংশ বেকারত্ব বেড়ে যায়. আর বেকারত্ব বৃদ্ধি পেলে তো জানেনই কি হয়. আমাদের বিভিন্ন রকম দুর্নীতি সৃষ্টি হয়. আবার দুর্নীতি গুলা কিন্তু সবারই কিন্তু যদি একটা চাকরি থাকে একটা মোটামুটি অংকের যদি একটা income থাকে তাহলে ভাই আপনি নিজে কল্পনা করে দেখেন আপনার এলাকার যদি শতকরা যদি নব্বই পার্সেন্ট এর উপরে ছেলে যদি এই শিক্ষিত হয় এবং তারা যদি চাকরি করে তাহলে কিন্তু আমাদের সমাজ অনেক এগিয়ে যাবে. হমম এটা আবার সঠিক কথা. কিন্তু আপনাদের এই চাকরিতে ব্যবস্থা করা অনেক কঠিন ব্যাপার. কেউ দেখে যে MA pass করে কত সুন্দর সুন্দর graduation নিয়ে তারা এখনো চাকরি পায় নাই কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রিকশা চালাচ্ছে. এইদিকে কেও দোকানে বসতেছে, কারও টাকা হচ্ছে না, কারো বাপ মাকে কিছু কিনতে পারছে না, খরচ চালাতে পারছে না, অনেক মানে ব্যাপার হয়ে গেছে. যাই হোক ভাই কষ্টের কথা আর কি বলবো ভাই, অনেক কিছুই বললাম. mind টাইনদ করেন না ভায়া.

ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমার অনেক. যাই হোক ভাই অপরিচি~ নাটোরে আসবো ভাই আমার নাটোরে আমার দাদি বাসা নাটোরের দিক থেকে যাবো কয়েকদিনের মধ্যে

অবশ্যই দেখা করবেন আমাদের সাথে.

আর সবাই মানে চেষ্টা করবো সবাই একসাথে মিলেমিশে কিছু একটা তৈরি করার. আমি অবশ্যই ঢাকা গেলে আপনার সাথে দেখা করবো. তো ভাই Arbi আপনার সাথে দেখা হবে.

ভালো আছি তুমি কেমন আছো?

নিয়ে এখন job কেমন চলছে? এখন তো যাFinancial condition এই রাজ্যের তাতে তো মানে জব করলেও আমাদের, আহ রোজকার যে খরচাপাতি বা সংসার খরচ সেগুলো ঠিকঠাক মানে পেরে উঠছে না সবাই। সেই হচ্ছে অবস্থা এখন Financial condition খুবই খারাপ, job actually job এর market ও খারাপ না? হ্যাঁ সেটাই তো, আহ তারপর বলো যে এখন কি job করছো? মানে government job? না আপাতত তো এখনো একটা Private এ আছি এখনো government এর মুখ দেখে উঠতে পারিনি। আচ্ছা, আচ্ছা,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 আসলে কি বলতো? সরকারি চাকরিতে কি হয়? সরকারি তো একটা Fixed থাকে, এখন সরকারি, বলাটাও হবে, আজকের দিনে দাঁড়িয়ে তো মানে সরকার সবই সরকারি গুলোকে Private করে দিচ্ছে Central থেকে তো হয়েই যাচ্ছে, আমাদের West Bengal এও হয়তো অদূরও ভবিষ্যৎও হয়ে যাবে, ঠিক আছে?

সেই ক্ষেত্রে তোমার Private job এর ক্ষেত্রে মাইনের তুলনায় খাটায় বেশি।

তো তোমার কি মনে হয় এখন বাচ্চাদের মানে ভবিষ্যৎ যদি secure করতে চাই তাহলে মোটামুটি একটা ভালো savings তো আমাদের রাখা উচিত নাকি?

তো তার জন্য তো বিভিন্ন fixed বা LIC এগুলো করা যাই কিন্তু এগুলো কি actually safe করাটা? নাকি আমাদের,

সেরকম কোনো তো দেখি না গো, গড়পত্তায় সবই একই. LiC র যেই পঁচিশ বছর তিরিশ বছরের term দেয় আমরা যদি bank এ কোনরকম অত বছর টাকা দেখেও interest র ব্যাপারে দেখি,

তো মানে Both side same আমরা পাই. এরকম কোন Facilities নেই, এবার ধরো post office এ, এখন আছে কি আমার ঠিক খেয়াল নেই. ওই double যেটা হয় সা~ আট বছর, কি দশ বছরে, সেটা করলে হয়তো কিছুটা profit এর মুখ দেখতে পারবে। কারণ মানে আমাদের কি হয় Financial আমাদের দেশেরও তো অবস্থা খুব একটা ভালো নয় না,

তাও তো এখন growth এর দিকে যাচ্ছে।

মানে করোনার পর থেকে আমাদের যা Financial condition হয়ে গেছিল আমাদের দেশের, তো সেখানে তো সাধারণ মানুষেরও তো ওখানে যদি কমে আমাদের তো কমাটা স্বাভাবিক ব্যাপার।

আর তোমার ইয়ে এখন যা Financial condition তাতে বাচ্চাদের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 মানে পুরোপুরি এটা Hundred percent একদম, না করলে চলবেই না। মানে দুজনকেই earning member হতেই হবে, তবে গিয়ে,

যত না খ আহ আমাদের আয় তার থেকে বেশি আমাদের ব্যয় হয়ে গেছে। হম, জিনিসপত্রের দামও তো অনেক বেড়েছে. শুধুমাত্র,

শাকসবজি খাবার জিনিস তাও না, আমাদের দৈনন্দিন ব্যবহারের জিনিস, আমাদের Electronics জিনিস সব কিছুরই দাম দিনে দিনে বাড়ছে। প্রত্যেকটা জিনিসের যেমন দাম বাড়ছে সেই রকম ভাবে আমাদের earning টাও ঘরে আসছে না, তো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে Financial, কোনটা ছেড়ে কোনটা এ কি করবে? একদমই, একদমই, আর তাছাড়া দুজন যদি চাকুরীজীবী হয় তাহলে সুবিধাও হয়, কিছুটা টাকা savings ও করা যায় সেটাও তো অত্যন্ত জরুরি আমাদের সমস্ত টা যা earn করছি সেটা পুরোটা তো, সংসারের উপর ঢেলে দিলে আমাদের রোগ বালায় বা এইসবের জন্য কোনো টাকা অবশিষ্ট থাকবে না, হটাৎ কোনো,

একদমই ঠিক, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জানোতো চাকরির বাজার এতো খারাপ, চাকরি মানুষ কোথায় খুঁজবে বলো না? আজকে কোনো ধরো সরকারের দিক থেকেও যদি মনে করি আজকের দিনে সরকারি কোনো চাকরিও সেইভাবে নেই।

যা আছে private এ তাও আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খুবই কম পাওয়া যাবে, এইতো পাওয়া গেলেও,

মানে আমি আমার দিক থেকে বলছি মানে বারো ঘন্টা চাকরি করে হয়তো সেই তুলনায় কিছুই টাকা পাওয়া যায় না।

private চাকরি যদি এখন কেউ করে তাহলে মোটামুটি কিরকম টাকা হলে তার financially মানে smoothly চলতে পারে বলে তোমার মনে হয়? দেখো depend করছে সেটা তুমি সংসারে কতটা কি খরচা করছো কেউ যদি দশ হাজার টাকা পেয়ে মনে করে মানে বিলাসবহুল জীবন যাপন করবে, সেটা তো তার পক্ষে সম্ভব না।

তো তার তো আর্থিক অবস্থা মানে সারা জীবন ধরে খারাপই থাকবে।